এটা একটা বাথডে পার্টি পার্টি -র মধ্যে অনেক গুলো বালুন সাজানো হয়েছে ।

এটা একটা উম ডেম মধ্যে জল অনেক আছে। জলের মধ্যে একটা নাওয়ে চার্জনা বসে আছে দুজনা নাউটও চালাচ্ছে।

এটা একটা জলল মধ্যে একটা পুল পুল টো দুটা করে থমহা দিয়ে দাড়ান হো হইছে।

কিছু ওগলা ছোট ছোট ঘর ঘর মধ্যে একটা বড়ো মতো বিল্ডিং দেখানো হয়েছে বিল্ডিং মধ্যে অনেকগুলো চালনা দেখা যাচ্ছে।

অনেক রকম দোকান দেওয়া হয়েছে সিঙ্গার দোকান কাপড়া দোকান --

পাশে একটা রাস্তা গেছে রাস্তার মধ্যে দো সাইড এ ঘর বানানো হয়েছে ।